আ- আ- খুব সুন্দর পরিবেশ।

তার মধ্যে দেখা যাচ্ছে পু নিচে করা দুটো কয়েকটি মানব পুতুল তারা--

দুটো বাইরের সাইনবোর্ড টা লাইট জ্বলছে।

স্ট্যাচু -র নিচের দিক থেকে কালেক্ট করা।

এখানে একটি বড় বিল্ডিং রয়েছে। দেখতে যার উপরে লেখা নগরায়ন।

আ- মাছগুলো দেখে খুব তাজা মনে হচ্ছে। মাছগুলো সুস্বাদু হবে খেতে।

আ- পুন পুরুষ কম কাজ কমপ্লিট হয়নি।

ব্যেট্রিস আরো নানান রকমের গোসারি আইটেম --

নিজের নিজের জায়গায় যাচ্ছে কেউ ব্যাগ হাতে যাচ্ছে কেউ বা খালি হাতে--

মিউজিয়াম টি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন।

এটি একটি দোতলা বাড়ির ছবিযার এক সাইড এ কতগুলো বাইক দাঁড় করানো আছে এবং আরেক সাইড - এ টোটো দাঁড় করানো আছে।

আর এটি একটি এস.বি.আই এ.টি.এম এ.টি.এম দরজা বন্ধ রয়েছে এবং এটি একটি রাতের বেলায় তোলা ছবি।

না পার্ক টি তেবু পুরো সবুজে পার্ক টি পুরো সবুজে ঘেরা--

আ-- এটি একটি ট্যাক্সি স্ট্যান্ড ।

তার সাইড থেকে ভিউস -টা নেওয়া হয়েছে।

মন্দিরটির গায়ে কিছু লেখা আছে কিন্তু-উ সেটা বুঝে ওঠা সম্ভব হচ্ছে না।

আ- এখানে একটি সাই বাবার মন্দির দেখা যাচ্ছে সম্ভবত সাই বাবার।

এবং এখানে যন্ত্র গুলো খুবই ক্লিয়ার রয়েছে এবং এখানে--

পাশের দান বাক্স ও রয়েছে।

এটি একটি মেলার ছবি। মেলায় অনেক জিলাপির দোকান রয়েছে। সবাই জিলাপি খাচ্ছে।

গাছগুলি অতি সুন্দর এবং মাঠটি সবুজে ভরা।

সম্ভবত এটি একটি এগুলো ঝর্ণার জল ।

এটি একটি মন্দিরের গেট -এর ছবি যেখানে অনেক মানুষ ভিড় করেছে।

এবং ছবিটিতে আলোর খুব সুন্দর কাজ করার।